আ- ব্যানার -এর উপরে কতগুলো পোস্টার লাগানো রয়েছে--

এ মন্দিরের উপরে একটি চূড়া রয়েছে--

এই অনুষ্ঠানটি যত সম্ভব বিয়ে বাড়ি।

নীচে বেশ একটি বড়ো জায়গা দেখা যাচ্ছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া যায় এই ব্রীজ -টিকে সারানোর জন্য।

তাদের পিছনেও অনেক লোকজন বসে রয়েছে--

তার মাথায় একটি সাদা রঙের টুপি রয়েছে।

এই লাইব্রেরি -র দুইপাশে বিশাল বড়ো বড়ো তাক--

সামনে-এ রড -এর স্ট্রাকচার করা রয়েছে।

এই স্ট্যাচু -টি পুরো ব্ল্যাক কালার -এর ।

সামনে দুটো গাড়ি দেখা যাচ্ছে। গাড়ি দুটি চার চাকা--

বাড়িটি হচ্ছে অনেকটি পুরোনো বাড়ির মতো।

বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব।

এই মসজিদের ওপরে একটি বিশাল বড়ো চূড়া রয়েছে লাল রঙের ।

এবং এই স্কুল -এর গেট -গুলো হলো পুরোটা লাল কালার -এর--

একটা বাচ্চা হলুদ কালার -এর আরেকটা বাচ্চা লাল কালার -এর ড্রেস পড়ে রয়েছে--

এটি একটি স্টেডিয়াম এই স্টেডিয়াম -এর ভিতরে খেলাধুলো হয়।